গাছপালা পরিবেশিত এবং মন্দিরের চালটি টালির তৈরি আর এখানে- কোন মানুষজন দেখা যাচ্ছে না।

চারিদিকে সবুজ গাছ রয়েছে এবং সবুজ সবুজ ঘাস ও দেখা যাচ্ছে আর বাড়ি কার্যালয়টি একতালা বিশি--

এই প্রতিষ্ঠানের সামনে অনেক মানুষ চারপাশে অনেক মানুষ যাতায়াত করছে এবং প্রতিষ্ঠানটির সামনে অনেক মূর্তি কা-কা কারুকার্য করা হচ্ছে। আর প্রতিষ্ঠানের চারিদিক গাছপালা পরিবেষ্টিত।

এটি একটি মাঠের ছবি তুলে ধরা হয়েছে। চারিদিকে গাছপালা রয়েছে । খেজুর গাছ এবং জমিতে অনেক কিছু দেখা যাচ্ছে গাছ আর গাছ আর অনেক দূরে পাহাড় দেখা যাচ্ছে।

এখানে কিছু বার রেষ্টুরেন্ট দেখা যাচ্ছে কিছু মানুষজনের যাতায়াত রয়েছে। অনেক মোটর সাইকেল সাইকেল দাঁড়িয়ে আছে একটা বৃহৎ বৃক্ষ রয়েছে। সম্ভবত এটা সন্ধা বেলাকার বা রাত্রে বেলাকার সিন লাইট জ্বলছে।

নার্সিং হোম এর গেটের সামনেই একজন ভদ্র মহিলা দেখা যাচ্ছে আর নার্সিং হোম এর চারিদিকে গাছপালা পরিবেষ্--